মাঠ আছে মাঠের সবুজ ঘাস আছে হলুদ রঙের রাস্তা আছে আর গেট আছে এখানে বসার চেয়ার আছে ঝাউ গাছ আছে।

একজন দেখা যাচ্ছে গাছ পালা আছে আর ইলেকট্রিক -এর তার দেখা যাচ্ছে ।

একশোবিশ একটা চাদর আছে উপরে আর এদিকে উম একটা এ আছে পোস্টার আছে এদিকে বিভিন্ন রকমের ফুল আছে।